জেএমএল এ সারফেসেস এবং অরবিটালস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব অ্যালিসাইক্লিক অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক অ্যারোম্যাটিক অণুর মডেল তৈরী করা
অনূর বিভিন্ন সারফেস দেখানো
পারমাণবিক এবং আণবিক অরবিটাল প্রদর্শন করা
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জেএমএল এ আণবিক মডেল তৈরী এবং সম্পাদন করতে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য নিম্নলিখিত লিঙ্কে যান
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু ওএস সংস্করণ 1204 জেএমএল সংস্করণ 1222 এবং জাভা সংস্করণ 7 ব্যবহার করছি
আমি একটি নতুন জেএমএল অ্যাপ্লিকেশন উইন্ডো খুলেছি
প্রথমে সাইক্লোহেক্সানে সাইক্লোহেক্সেন এর মডেল তৈরি করি
মডেল কিট মেনুতে টিপুন
প্যানেলে মিথেন এর মডেল প্রদর্শিত হয়েছে
সাইক্লোহেক্সেন তৈরি করতে ছটি কার্বন পরমাণুর সাথে একটি হাইড্রোকার্বন চেন বানাতে হবে
আমরা মিথাইল গ্রুপ দ্বারা হাইড্রোজেন মডেল প্রতিস্থাপিত করব
এটি করতে হাইড্রোজেনের উপর কার্সার রেখে এটিতে টিপব
এটি হল ইথেন এর মডেল
এই পদক্ষেপ দুইবার পুনরাবৃত্তি করে এক সময়ে একটি হাইড্রোজেন একটি মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করুন
হাইড্রোজেনে এইভাবে টিপুন যাতে কাঠামোটি একটি বৃত্ত গঠন করে
এখন রোটাতে মলিকিউল টুল দ্বারা পর্দায় কাঠামোটি ঘোরান
এটি প্যানেলে বুটানে বিউটেন এর কাঠামো
এরপর মডেল কিট মেনুতে টিপুন
চেনের শেষে উপস্থিত যে কোনো কার্বন পরমাণুর হাইড্রোজেনে টিপুন
এটি হল পেন্টানে পেন্টেন এর মডেল
কার্বন চেনের শেষে থাকা যে কোনো একটি হাইড্রোজেনে টিপুন
প্যানেলে সাইক্লোহেক্সেনের মডেল তৈরী হয়েছে
মডেল কিট মেনু থেকে মিনিমাইজ বিকল্প ব্যবহার করে কাঠামো নিখুত করুন
এখন সাইক্লোহেক্সেনের মডেল তার সবচেয়ে স্থিতিশীল আকার চেয়ার এ রয়েছে
আমরা মডেল কিট মেনু থেকে দ্রাগ টো বন্ড বিকল্প ব্যবহার করে সাইক্লিক সাইক্লিক কাঠামো তৈরী করতে পারি
আমি এই বৈশিষ্ট্য প্রদর্শন করতে পেন্টেনের মডেল ব্যবহার করব
প্যানেলে এটি পেন্টানে পেন্টেন এর মডেল
এটি সাইক্লোহেক্সেনে রূপান্তর করতে মডেল কিট মেনু থেকে দ্রাগ টো বন্ড বিকল্প নির্বাচন করুন
কার্বনের উপর কার্সার রাখুন যা চেনের এক প্রান্তে রয়েছে
মাউস ধরে থাকুন
মাউস বোতাম ধরে রেখে কার্সার চেনের অপর প্রান্তে উপস্থিত কার্বনে নিয়ে যান
এখন মাউস বোতাম ছেড়ে দিন
প্যানেলে সাইক্লোপেন্টেন সাইক্লোপেন্টেন এর মডেল রয়েছে
এখন সাইক্লোহেক্সেন মডেল সহ জেএমএল প্যানেলে ফিরে যাই
সাইক্লোহেক্সেন বেনজেনে বেঞ্জিন এ রুপান্তরিত হয়েছে
এখন সাইক্লোহেক্সেন চক্রে বিকল্পিত স্থানে দ্বি বন্ধন রাখতে পারি
মডেল কিট মেনু খুলুন
যে কোনো দুটি কার্বন পরমাণুর মাঝের বন্ধনের উপর কার্সার রেখে এটিতে টিপুন
এখন প্যানেলে সাইক্লোহেক্সিন সাইক্লোহেক্সিন রয়েছে
এরপর কাঠামোটি বেঞ্জিনে রূপান্তর করতে এখানে আরো দুটি দ্বি বন্ধন যোগ করতে হবে
এখন পরের দুটি বিকল্পিত কার্বন পরমাণুর বন্ধনে টিপুন
প্যানেলে বেনজেনে বেঞ্জিন এর মডেল রয়েছে
একটি স্থিতিশীল আকার পেতে শক্তি নুন্যতম করুন
অণুর সারফেস টোপোলজি জেএমএল অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখা যেতে পারে
বিভিন্ন সারফেস দেখতে পপ আপ মেনু খুলুন
মডেল কিট মেনু খোলা থাকলে এটি বন্ধ করুন
এখন প্যানেলে ডান ক্লিক করে পপ আপ মেনু খুলুন
নীচে স্ক্রোল করে সারফেসেস নির্বাচন করুন
সাব মেনুতে উপস্থিত বিকল্পগুলি হল ডট সারফেস ভান ডের ওয়ালস এবং অন্যান্য
এটি প্রদর্শন করতে মলিকিউলার সারফেস নির্বাচন করব
আণবিক সারফেসের সাথে বেঞ্জিনের মডেল প্রদর্শিত হয়েছে
এটি অন্য সারফেসে বদলাই ধরুন ডট সারফেস
আবার পপ আপ মেনু খুলে ডট সারফেস নির্বাচন করব
আমরা সারফেস পরিষ্কার ও করতে পারি
এটি করতে পপ আপ মেনু খুলুন
নীচে সারফেসেস এ স্ক্রোল করে মেক ওপাক বিকল্প নির্বাচন করুন
লক্ষ্য করুন যে বেঞ্জিন মডেল অস্বচ্ছ হয়ে গেছে
সারফেস বিকল্প বন্ধ করতে পপ আপ মেনু খুলে সারফেসেস নির্বাচন করুন
নীচে অফ এ স্ক্রোল করে এটিতে টিপুন
এখন এখানে কোনো সারফেস ছাড়া বেঞ্জিনের মডেল রয়েছে
জেএমএল অণুর পারমাণবিক এবং আণবিক অরবিটাল প্রদর্শন করতে পারে
কনসোলে কমান্ড লিখে পর্দায় পারমাণবিক অরবিটাল প্রদর্শন করা যেতে পারে
নতুন জেএমএল উইন্ডো খুলতে ফাইল এ গিয়ে নিউ তে টিপুন
এখন কনসোল উইন্ডো খুলতে ফাইল এ টিপে কনসোল এ টিপুন
পর্দায় কনসোল উইন্ডো খোলে
কনসোল উইন্ডো বড় করতে আমি কেএমএজি স্ক্রিন ম্যাগনিফায়ার ব্যবহার করব
পারমাণবিক অরবিটালের কমান্ড লাইন আইসোসারফেস ফেজ অ্যাটমিক অরবিটাল দ্বারা শুরু হয়
ডলার প্রম্পটে লিখুন আইসোসারফেস ফেজ অ্যাটমিকর্বিটাল
এরপর কোয়ান্টাম সংখ্যা n l এবং m লেখা হয় যা প্রতিটি পারমাণবিক অরবিটালের জন্য নির্দিষ্ট
s অরবিটাল প্রদর্শন করতে লিখুন 2 0 0 2 0 0 যথাক্রমে ন l এবং m কোয়ান্টাম সংখ্যাকে বোঝায়
এক্সিকিউট করতে Enter কী টিপুন
প্যানেলে s অরবিটাল প্রদর্শিত হয়েছে
এখানে পারমাণবিক অরবিটালের কয়েকটি উদাহরণ এবং কমান্ড রয়েছে
সকল পারমাণবিক অরবিটালের জন্য কমান্ড লাইন একই
কনসোলে পূর্ববর্তী কমান্ড দেখাতে আপ অ্যারো কী টিপুন
কোয়ান্টাম সংখ্যা ন l এবং m কে 2 1 1 এ বদলান
Enter কী টিপে জেএমএল প্যানেলে পিএক্স অরবিটাল দেখুন
আবার আপ অ্যারো কী টিপে ন l এবং m কে যথাক্রমে 3 2 এবং 1 এ বদলান
Enter কী টিপে জেএমএল প্যানেলে ডিএক্সি অরবিটাল দেখুন
ইমেজগুলি বিভিন্ন ফাইল ফরম্যাটে সংরক্ষণ করতে পারি যেমন জেপিজি প্যাং বা পিডিএফ এখানে সকল আণবিক অরবিটালের কমান্ডের তালিকা রয়েছে স্ প ডি এবং ফ এই স্লাইডে আণবিক অরবিটালের মডেল দেখানো হয়েছে
তারা কনসোলে লিখিত কমান্ডের সাহায্যে তৈরি করা হয়েছে
এখানে আণবিক অরবিটাল প্রদর্শন করা দেখাতে একটি নতুন জেএমএল প্যানেল এবং কনসোল খুলেছি
হাইব্রিড আণবিক অরবিটাল যেমন এসপি3 এসপি2 এবং এসপি প্রদর্শন করতে জেএমএল ব্যবহার করতে পারি
প্যানেলে মিথেন মিথেন এর মডেল রয়েছে
মিথেনে এসপি3 আণবিক অরবিটাল রয়েছে
লিনিয়ার কম্বিনেশন ওএফ অ্যাটমিক অরবিটালস অর্থাৎ পদ্ধতি আণবিক অরবিটাল তৈরি করতে ব্যবহৃত হয়
সুতরাং কমান্ড লাইনে ল্কাওকার্টুন এর পর ক্রিয়েট থাকে এবং তারপর অরবিটালের নাম লেখা হয়
ডলার প্রম্পটে লিখুন ল্কাওকার্টুন ক্রিয়েট এসপি3 Enter টিপুন
মেথেন মডেল এসপি3 হাইব্রিড আণবিক অরবিটালের সাথে লক্ষ্য করুন
এসপি2 হাইব্রিড আণবিক অরবিটাল প্রদর্শন করতে উদাহরণ হিসাবে ইথিন নেবো
প্যানেলে এটি এথেনে ইথিন অণু
এথেনে অণুতে তিনটি আণবিক অরবিটাল রয়েছে
তারা হল sp2আ sp2বি এবং sp2সি
ডলার প্রম্পটে লিখুন ল্কাওকার্টুন ক্রিয়েট sp2আ Enter টিপুন
প্যানেলে ইথিন মডেলে এসপি2 অরবিটাল লক্ষ্য করুন
আপ অ্যারো কী টিপে sp2আ কে sp2বি তে বদলান এবং Enter কী টিপুন
আবার আপ অ্যারো কী টিপে sp2বি কে sp2সি তে বদলান এবং Enter কী টিপুন
অবশেষে পি বন্ধনের জন্য অরবিটালের নাম বদলে পিজ লিখুন
প্যানেলে সকল আণবিক অরবিটালের সাথে ইথিন অণু রয়েছে
এই স্লাইড আণবিক অরবিটালের সাথে আরো কয়েকটি অণু প্রদর্শন করে
আরো তথ্যের জন্য জেএমএল তথ্যাদি পেতে ওয়েবসাইট অন্বেষণ করুন
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি সাইক্লোহেক্সেন এবং সাইক্লোহপেন্টেনের মডেল তৈরী করা
বেঞ্জিনের মডেল তৈরী করা
অণুর সারফেস টোপোলজি প্রদর্শন করা
এছাড়া পারমাণবিক অরবিটাল স্ প ডি এবং ফ প্রদর্শন করা এবং আণবিক অরবিটাল এসপি3 এসপি2 এবং এসপি প্রদর্শন করা
এখন 2 বুটেনে 2 বিউটেন এর মডেল তৈরী করে আণবিক অরবিটাল প্রদর্শন করুন
আণবিক অরবিটালের রঙ এবং আকার বদলাতে ল্কাওকার্টুন কমান্ড অন্বেষণ করুন
কমান্ডের তালিকার জন্য নিম্নলিখিত লিঙ্কে যান
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspoken tutorialorgWhat is a Spoken টিউটোরিয়াল এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়